এখানে একটি তেল পাম্প রয়েছে এখানে অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে তেল ভরতে এসেছে গাড়ি নিয়ে খালি তেল দিচ্ছে খুব সুন্দর লাগছে এখানে অনেক গাছপালা রয়েছে সাইড -এ একটা রাস্তা চলে গেছে।

খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে এবং খুব সুন্দর লাগছে এটা। এখানে একটি বড় গাড়ি ও দাঁড়িয়ে রয়েছে।